xcos: scilab connected object simulator এর tutorial আপনাদের স্বাগত
xcos dynamical systems modeling এবং সিমুলেশনের জন্য স্কাইল্যাব প্যাকেজ এতে continuous এবং discrete উভয় systems অন্তর্ভুক্ত
in tutorial আমরা শিখব xcos কি palette কি xcos এ block diagrams বানানো
ব্লকের প্যারামিটার সেট করা simulate প্যারামিটার সেট করা নির্মিত block diagram simulate করা
tutorial অনুশীলন করতে system এ scilab সংস্থাপিত হওয়া উচিত
প্রদর্শন করতে ubuntu linux 1204 এবং সাইল্যাব সংস্করণ 533 ব্যবহার করছি
আপনার কম্পিউটারে সাইল্যাব console window খুলুন
applications এ যান এবং xcos চয়ন করুন go সাইল্যাব console window xcos লিখে enter টিপুন
এমনি করলে দুটি windows খুলবে windows দুটি হল palette browser এবং untitledxcos
palette browser এ আপনি বিভিন্ন ধরনের blocks পাবেন যেমন commonly used blocks
continuous time system blocks discrete time systems blocks ইত্যাদি
অন্য window untitledxcos grids সাথে খালি
এখন step input we সাথে first order system simulate করব
শুরু করতে continuous time system palette থেকে transfer function block চয়ন করব
এই ব্লককে untitledxcos window নিয়ে আসুন
sources palette এ প্রয়োজনীয় sources চয়ন করুন নীচে যাবো এবং step function block ব্যবহার করব
আমি এটিকে transfer function block এর সামনে এনে রাখবো
একইভাবে output cscope block ব্যবহার করে প্রদর্শিত হয় যা sinks palette এ উপস্থিত
cscope block transfer function ব্লকের পর রাখা হয়
cscope এ লাল input port দেখায় the এই block একটি event driven block
এটি নিষ্পাদিত করতে একটি event input প্রয়োজন
event generator block event handling palette এ উপস্থিত
এই ব্লকের name হল clock underscore c
এই ব্লকটি cscope ব্লকের উপরে এনে রাখুন
আমরা সিমুলেশন করতে সকল প্রয়োজনীয় blocks সংগ্রহ করেছি
এখন blocks একসাথে যুক্ত করি
step function ব্লকের output port চয়ন করে এটি transfer function ব্লকের input port সাথে জুড়ুন
লক্ষ্য করুন চয়নিত input port সবুজ রঙে লক্ষণীয়
একইভাবে প্রদর্শনের মত অবশিষ্ট blocks যুক্ত করুন
এখন আমরা প্রতিটি ব্লকের প্যারামিটার set করব
প্রথমে step block এ যান এবং এতে double click করুন
step time initial value এবং final value দেখিয়ে একটি popup window খোলে
step time সেই সময় যার উপর step change হবে আমরা এটি 1 রাখবো যা হল ডিফল্ট value
initial value step function এর প্রাথমিক output value
আমরা এটি 0 রাখবো যা হল ডিফল্ট value
step time শেষ হওয়ার পর final value হল step function এর output আমরা এটি 2 করব
ok তে টিপুন
any block configure করতে একই পদ্ধতি অনুসরণ করুন
transfer function block for জন্য নিম্ন কনফিগারেশন আবশ্যক laplace domain এ numerator value লিখতে হবে
আমরা এটি 1 হিসাবে রাখব যা হল ডিফল্ট মান
laplace domain we denominator value লিখতে হবে আমরা এটি 2 asterisk s plus 1 করব ok তে click করুন
নিম্ন প্যারামিটার configure করতে cscope block এ দুইবার click করুন
প্লট হওয়া ভ্যারিয়েবলের ভ্যালুর range উপর ভিত্তি করে ymin এবং ymax এর value নির্ধারণ করা উচিত
ymin এর value 0 set করুন
step input কে 2 দেওয়ায় graph output দেখতে আমার ymax কে কিছু উচ্চ value দেওয়া উচিত
আমরা এটি 3 করব
refresh period এর ডিফল্ট value মনে রাখুন ডিফল্ট value হল 30
অন্যান্য প্যারামিটারগুলি অপরিবর্তিত রাখব ok তে click করুন
menu bar simulation এ যান এবং setup এ click করুন
একটি pop up window খোলে
আমরা final integration time we value বদলাবো final integration time নির্ধারণ করে যে সিমুলেশন কতক্ষন চলবে
cscope block এর refresh period value মনে রাখুন
final integration time এর value cscope block এর refresh period এর ভ্যালুর সমান রাখবো
তাই আমি এটি 30 করব
অন্য প্যারামিটার অপরিবর্তিত রাখুন ok তে click করুন
উপযুক্ত file name সহ control s টিপে file সংরক্ষণ করুন এটি firstorder xcos হিসাবে সংরক্ষণ করব
সিমুলেশন শুরু করতে xcos window menu bar স্থিত start বোতামে click করুন
প্রথম order transfer function এর step response দেখিয়ে একটি graphic window খুলবে
we plot image file হিসাবে সংরক্ষণ করতে পারি
graph সংরক্ষণ করতে file মেনুতে যান এবং export to বিকল্পে click করুন
আমি এটিকে firstorder png name দেবো এবং ok তে click করব
কিছু প্যারামিটার রয়েছে যা ডিফল্ট value হিসাবে চয়ন করি এই বদলানো যেতে পারে
উদাহরণস্বরূপ clock underscore c block এ set period অর্থাৎ sampling period এবং initial time set করা যেতে পারে
cscope block এ output window number
position size buffer size graph color ইত্যাদিও set করা যায়
এখানে video থামিয়ে video এর সাথে দেওয়া অনুশীলনী সমাধান করুন
0 5 এর damping ratio এবং angular frequency equal to 1 এর সাথে second order transfer function simulate করুন
output graph রঙ বদলানোর চেষ্টা করুন
প্রথম অনুশীলনী ব্যবহার করে single plot window step input এবং output plot করুন
সংক্ষিপ্তকরণ করি এখানে আমরা শিখেছি: palette browser ব্যবহার করে xcos simulation diagrams বানানো
সিমুলেশন প্রয়োজনীয়তা অনুযায়ী প্রতিটি block configure করা
সিমুলেশন প্যারামিটার সেট করা output plot সংরক্ষণ করা
নিম্নলিখিত link উপলব্ধ video দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায় ভালো bandwidth না থাকলে video download করে দেখুন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
অধিক বিবরণের জন্য contact @spokentutorial org তে লিখুন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
এই বিষয়ে বিস্তারিত spokentutorial org/nmeictintro তে প্রাপ্তিসাধ্য